টির মধ্যে দেখা যাচ্ছে যে এটি ড্রিম ল্যান্ডের ভেতরে একটি ঝর্ণার জলের ছবি। এখানে দেখা যাচ্ছে যে ঝর্ণার জলটি অনেকটা তারাবাতির মতো দে --

এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটি পুকুর। পুকুরের চারপাশ দিয়ে রাস্তা ও রাস্তার সাইড দিয়ে প্রচুর গাছপালা রয়েছে।

এটি ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি এটি --